লিব্রিঅফিস Math এর এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা এই বিষয়গুলি আলোচনা করবো গ্রিক অক্ষর যেমন আলফা বিটা থিটা এবং পাই ব্যবহার করা
বন্ধনী ব্যবহার করা
একটি দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ লেখা
শেখা যাক মাথ ব্যবহার করে কিভাবে গ্রীক অক্ষর লেখা যায়
এরজন্য আমরা শেষ টিউটোরিয়ালে যে রাইটের নথিটি তৈরী করেছিলাম অর্থাৎ mathexample1ওডিটি সেটি খুলুন
যে ধূসর বাক্সে আমাদের লেখা সূত্রটি আছে সেটিতে ডবল ক্লিক করুন
এর ফলে মাথ সূত্র সম্পাদক এবং এলিমেন্টস উইন্ডো দেখা যাচ্ছে
এখন সূত্র সম্পাদকের সীমানায় ক্লিক করুন এবং এটিকে নীচে টেনে নিয়ে আসুন
এর ফলে উইন্ডোটি বড় হয়ে যায় যাতে সেটি ভালোভাবে দেখা যায়
বর্তমানে গাণিতিক সূত্রে গ্রিক অক্ষর যেমন আলফা বিটা থিটা এবং পাই এর প্রচলন আছে
কিন্তু আমরা এলিমেন্টস উইন্ডোত়ে এই অক্ষরগুলি দেখতে পাইনা
আমরা শতকরা চিহ্ন এর পরে প্রয়োজনীয় অক্ষরটির ইংরাজি নাম লিখে সেটিকে সরাসরিভাবে লিখতে পারি
উদাহরণস্বরূপ পাই লিখতে সূত্র সম্পাদকে লিখুন160pi
ছোট হাতের অক্ষর লিখতে সেই অক্ষরটির নাম ছোট হাতে লিখুন
উদাহরণস্বরূপ ছোট হাতে আলফা লিখতে লিখুন160alpha অথবা160beta
বড় হাতের অক্ষর লিখতে সেই অক্ষরটির নাম বড় হাতে লিখুন
উদাহরনস্বরূপ বড় হাতে গামা লিখতে লিখুন160GAMMA অথবা160THETA
গ্রীক অক্ষর লেখার আরেকটি প্রচলন হল টুলস মেনু থেকে ক্যাটালগ ব্যবহার করা
সিম্বল সেট থেকে গ্রীক নির্বাচন করুন
এবং তালিকা থেকে একটি গ্রীক অক্ষরের উপর ডবল ক্লিক করুন
লক্ষ্য করুন তালিকার নীচে গ্রীক অক্ষর আলফার মার্ক আপ লেখা যাচ্ছে
তাহলে এভাবেই আমরা একটি সুত্রে গ্রীক অক্ষর লিখতে পারি
চিন্হের তালিকা ব্যবহার করে অন্যান্য গ্রীক অক্ষরগুলির মার্ক আপ জেনে নিন
এবার শেখার যাক সুত্রে কিভাবে বন্ধনী ব্যবহার করা যায়
মাথ সূত্রের মধ্যে গাণিতিক প্রক্রিয়া গুলির ক্রম সম্পর্কে জানেন না
সেইজন্য গাণিতিক প্রক্রিয়া গুলির ক্রম ধার্য করতে আমাদের বন্ধনী ব্যবহার করতে হয়
উদাহরণস্বরূপ জেনে নেওয়া যাক কিভাবে প্রথমে x এবং y যোগ করা তারপর যোগফল ভাগ ৫ লিখব
আমরা লিখতে পারি 5 ওভার x y আপনি কি সত্যি ই এটাই লিখতে চেয়েছিলেন160
না আমরা প্রথমে x এবং y যোগ করতে চাই
এটি করতে x এবং y এর পাশে আমাদের দ্বিতীয় বন্ধনী যোগ করতে হবে
এরজন্য মার্ক আপটি হল 5 ওভার দ্বিতীয় বন্ধনীর মধ্যে xy তাহলে বন্ধনীর ব্যবহার কোনো সুত্রে ক্রিয়াগুলির ক্রম ধার্য করতে সাহায্য করে
আপনার কাজ সংরক্ষণ করতে উপরের ফাইল মেনুতে যান এবং সেভ নির্বাচন করুন
আসুন এখন একটি দ্বিঘাত সমীকরণ সমাধান করার ধাপগুলি লেখা যাক
কন্ট্রোল এবং Enter টিপে রাইটের নথিটির একটি নতুন পৃষ্ঠায় যাওয়া যাক
লিখুন সলভিং a কোয়াড্রেটিক ইকুয়েশন
মাথ শুরু করার জন্য যান ইনসার্টগটবজেক্টগৎফরমুলা মেনু আমি ইতিমধ্যেই দ্বিঘাত সমীকরণ লিখে রেখেছি সময় বাঁচানোর জন্য আমি সেটিকে কাট করে পেস্ট করবো
তাহলে যে দ্বিঘাত সমীকরণটি আমরা সমাধান করবো সেটি হল x বর্গ 7 x 3 0 এটি সমাধান করতে আপনি স্ক্রিন এ দেখানো দ্বিঘাত সূত্রটি ব্যবহার করতে পারেন এখানে a হল x বর্গ রাশির সহগ b হল x রাশির সহগ এবং c হল ধ্রুবক
এই সমীকরণটি সমাধান করতে আমরা সুত্রে a এর পরিবর্তে ১ b এর জন্য ৭ এবং c এর জন্য ৩ বসাতে পারি
তাহলে প্রথমে আমরা যে দ্বিঘাত সমীকরণটি সমাধান করতে চাই তারজন্য মার্ক আপ লিখুন
প্রথমে মাথ শুরু করতে যান ইনসার্টগটবজেক্টগৎফরমুলা মেনু ফরম্যাট এডিটর উইন্ডোত়ে মার্ক আপ টি লেখা যাক
x স্কোয়ার্ড মাইনাস 7 x প্লাস 3 0 পড়ার সুবিধার জন্য খালি লাইন যোগ করতে নিউলাইন লিখুন
Enter টিপুন এবং লিখুন কোয়াড্রেটিক Formula Enter টিপুন
সর্বদা একটি ভালো অভ্যাস হল একটি জটিল সূত্র ভেঙ্গে প্রথমে সূত্রের সবচেয়ে ভিতরের উপাদান দিয়ে শুরু করা
এবং তারপর বাকি উপাদানগুলি নিয়ে কাজ করা
তাহলে প্রথমে সবচেয়ে ভিতরের বর্গমূল ফাংশন টি লেখা যাক
মার্ক আপ টি হল স্কোয়ারে রুট ওএফ দ্বিতীয় বন্ধনীর মধ্যে b স্কোয়ার্ড 4এসি এরপর আমরা আগের রাশিটিতে মাইনাস b প্লাস ওর মাইনাস যোগ করবো এবং সেটিকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখব
উপরের রাশিটিকে লব বানাতে সেটির দুপাশে আরো একজোড়া দ্বিতীয় বন্ধনী যোগ করুন
রাশিটিতে ওভার 2আ যোগ করুন
শেষে x ইকুয়ালস শুরুতে যোগ করুন
সমান চিন্হের দুইপাশে দুটি দীর্ঘ ফাঁক রাখুন
দ্বিঘাত সূত্রটি তৈরী হয়ে গেছে
এভাবেই আমরা একটি জটিল সূত্রকে ভেঙ্গে সেটিকে ভাগে ভাগে তৈরী করতে পারি
এরপর সূত্র সম্পাদক উইন্ডোতে বাকি লেখাটি লিখুন160 একটি newline এর পরে লিখুন ভেরে a আইএস থে কোফিশিয়েন্ট ওএফ থে x স্কোয়ার্ড টার্ম b আইএস থে কোফিশিয়েন্ট ওএফ থে x টার্ম c আইএস থে কনস্ট্যান্ট এবার দুটি newline এর পরে লিখুন ভে ক্যান সলভ থে ইকুয়েশন বাই সাবস্টিটিউটিং 1 ফোর আ 7 ফোর বি 3 ফোর c এখন প্রতিস্থাপনের পরের মার্ক আপ টি স্ক্রিনে দেখা যাচ্ছে
তাহলে আমরা সমীকরণের মধ্যে বন্ধনী ব্যবহার করে সংখ্যা প্রতিস্থাপিত করেছি
এখন আপনাদের জন্য একটি অনুশীলনী আছে উপরোক্ত দ্বিঘাত সমীকরণ সমাধান জন্য অবশিষ্ট ধাপগুলি সম্পূর্ণ করুন
দুটি ফলাফল আলাদা করে দেখান
বিন্যাস এবং ফাঁকা স্থান পরিবর্তন করে ধাপগুলি সাজান
প্রয়োজনমত বড় ফাঁক এবং নতুন লাইন যোগ করুন
এই সূত্রটি লিখুন160 পি 314159 এর প্রায় সমান
এখানেই লিব্রিঅফিস Math এ গ্রীক অক্ষর বন্ধনী এবং সমীকরণ সংক্রান্ত এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল
সারসংক্ষেপে এই টিউটোরিয়ালে আমরা শিখেছি গ্রীক অক্ষর যেমন আলফা বিটা থিটা এবং পাই এর ব্যবহার
বন্ধনীর ব্যবহার
একটি দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ লেখা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
এই প্রকল্প httpspoken tutorialorg দ্বারা পরিচালিত হয়
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য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
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ